আহ উপলব্ধি করতে পারি। আর যেইটা আমাদের শিক্ষিকারা করতেন black আহ blackboard এর চক দিয়ে লেখাগুলো হতেন সেই অনেক সময় আহ নেয় শিক্ষিকারা বলতেন যে আজকে যেই class এ বিষয়টা হয়েছে সেটা মুছে দাও আর প্রতিদিনই আহ এই শিক্ষিকারা এসে class এ আসার পর আমরা সবাই bench এ দাঁড়িয়ে শিক্ষিকা কে বলতাম শুভ সকাল, তারপর শিক্ষিকারা যেভাবে আমাদেরকে present দেওয়া, উপস্থিত-অনুপস্থিত দেখিয়েছেন সেটা একটা মানে আমাদের মজার বিষয় ছিল বা তখন শিক্ষিকারা বলে দিতেন নিচে আঙ্গুল দিয়ে বসো। তারপরে আমাদের একেকটা subject বা এক একটা বিষয় আমাদের শুরু হয়ে যেত। অনেক সময় শিক্ষিকারা করতেন কি আহ blackboard এর সামনে গিয়ে কিছু একটা লিখতে বলতেন। তখন সেটা চক দিয়ে লিখতে গেলে হয়তো শিক্ষিকার সামনে আমরা সেটা কিছুটা ভয় পেলেও কিন্তু এখন সেটা অনেকটাই মজা উপভোগ করে থাকি। এই ক'রে ক'রে মানে চার ঘন্টা যে কি করে কেটে যেত সেটা আমরা সত্যিই বুঝতে পারতাম না। আর কোন সময় যদি শনি রবিবার কোন সময় school এ অনুপস্থিত থাকতাম কিন্তু ওই যে সারা সপ্তাহে যে school টাকে miss করা বা শিক্ষিকারা যে পড়া~ বিষয়ে পড়াগুলো দিতেন সেই পড়াগুলো মুখস্থ করে যাওয়া বা

খাতাটাকে check করে কখন আহ শিক্ষিকা লাল কলম দিয়ে একটা right দেবে একটা তারিখ দেবে, সেইটা অনেকটাই বন্ধুদের মধ্যে সেটা একটা মজার ভাগ করে নেওয়া যেত। আঁকা কিছুটা আঁকার class ছিল, আর কার আঁকাটা বেশ ভালো হতো সেই ব্যাপারে শিক্ষিকা

আহ miss করি। কিন্তু এখনো যখন বর্ষাকালে বৃষ্টি হয় আহ বা বাড়ির পাশে যখন দেখতে পাই যে কিছু কিছু ছেলে মেয়ে আহ বৃষ্টির জলে ভিজে দাঁড়িয়ে রয়েছে তখনও সেই শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে, কারণ ওটা মনে পড়ে যায় যে শৈশবের দিনগুলোতে সত্যিই আমাদেরও সকালে ঘুম থেকে ওঠার পর- যখন মেঘলা আকাশ দেখতাম বা বৃষ্টি হত কিন্তু আহ আমাদের বাবা-মা বারণ করা শর্তেও মানে আমরা কান্নাকাটি করতাম যে না school এ যাব কিন্তু একটা- school এর প্রতি বা বিদ্যালয়ের প্রতি যে একটা নেশা ছিল বা পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ ছিল তা আজকে শিক্ষিকাকে গিয়ে পড়াটা মুখস্ত করে বলবো বা লেখাটা দেখাবো, সেই আগ্রহটা জন্য বাবা মা বারণ করা শর্তেও জেদ করে বসে থাকতাম যে না আজ বিদ্যালয়ে যাব কিন্তু সেই বৃষ্টির মধ্যেও মানে বাবা মা তখন আহ সেটাকে না বোঝাতে পেরে আমাদেরকে তখন সে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় করে নিয়ে গিয়ে school এ বিদ্যালয়ে পৌঁছে দিতেন। তখন সেদিন হয়তো অনেকটাই আহ আহ বন্ধু বা অনেক আহ ছাত্রছাত্রীরা কম যেতেন। কিন্তু তখন শিক্ষিকারা একটাই কথা বলতেন যে আজকে আহ তোরা এসেছিস school এ তো যাই হোক তোদেরকে তখন সেই মুহূর্তে সেদিনকে শিক্ষিকারা কিছুটা আহ যেহেতু আহ ছাত্র ছাত্রীর সংখ্যা কম থাকতো তাই সেদিনকে আহ পড়ার বিষয়টা কিছুটা কমিয়ে- শিক্ষিকারা তখন আহ মানে একান্তভাবে বন্ধুর মতন সেদিন class গুলো করাতেন। কাউকে বলতেন যে তুই কি করিস বাড়িতে পড়াশোনা ছাড়া? কেউ বলতো আমি গান করি আবার কেউ বলতো উম আকাশ আঁকি আবার কেউ বলতো আমি নাচ করি তখন শিক্ষিকারা ঐ অতিপরতা উম মানে যে কযজন কমত সেদিনকে যেহেতু বর্ষাকাল আর বৃষ্টির সময় ছিল, তো শিক্ষিকারা সেই মানে ছাত্র-ছাত্রীদের মানে আমাদের যে- বন্ধু বান্ধবীরা ছিল তাদের প্রতিভা দেখার জন্য শিক্ষিকা তখন বলতো যে তাহলে আয় আমার সামনে এসে একটা ছড়া করে বল, না'লে bench এ দাঁড়িয়ে বল, আবার কোন আহ বন্ধুবান্ধব যখন নাচ করতো তখন ওটা বলতো যে সামনে এসে তাহলে নাচ দেখা, রবীন্দ্র সঙ্গীত এই করে করে তখন একটা আলাদা একটা মজার ক্লাস হতো। তো সেই এখনো যখন এই life এ বৃষ্টির দিনগুলো আসে, সেই বৃষ্টির দিনগুলোর কথা সত্যিই খুব মনে পড়ে যায়। তখন সে কি করা বলতো যে তাহলে আজকে যখন আহ ছাত্র-ছাত্রীদের সংখ্যা কম তাহলে নে- একটা বৃষ্টি নিয়ে একটা কিছু বল বা যারা ছড়া লিখতে পারিস তারা ছড়া লিখে বল। হ্যা তো সেই দিনগুলো সত্যিই আজকে যখন ভাবি

জীবনটাকে আমরা কাটিয়ে এসেছি। আজকে বলতে নেই সেই উম বিদ্যালয়ের দিনগুলো বা বিদ্যালয়ের জীবনের কথা হয়তো কোনদিনও ভোলা সম্ভব নয়। যতটাই বয়স বেড়ে যাক না কেন সেই বিদ্যালয় দিনগুলো আমরা সত্যিই ভুলতে পারিনা। পরীক্ষার দিনগুলোতে আমরা কি করে তাড়াতাড়ি আহ পড়াটা পড়ে সেই time এর মধ্যে পুরো question টা আহ প্রশ্নপত্রটাকে fillup করে আসবো, সেটাও আমাদের একটা একটা time সময়ের নির্ধারণের মধ্যে আমরা সেগুলো করে আসতাম। ফলাফল যেদিন প্রকাশ হত সেটা কিছুটা চিন্তার বিষয় থাকলেও কিন্তু- একটা মজার বিষয় ছিল যে সামনের বছর নতুন class বা নতুন শ্রেণি পাব বা নতুন বই পাওয়া যাবে। ওই আনন্দে পরীক্ষাটা ভালো হতো। আর ফলাফলটাও সেভাবেই আমরা কিছুটা চিন্তার বিষয় হলেও আমরা সেটা মজার বিষয় করেই নিতাম। হ্যাঁ দাদা, ভালো ভালো। আমি ভালো, তুমি ভালো? হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি দাদা। আমি আমি আমি আপনার নাম জানি। তোমাদের বলতে হবেনা দাদা। তুমি আমার খুব ভালো জঘন্য মিত্র আছে। হ্যাঁ কালকে match টা দেখলাম FIFA এর। কিন্তু আমাকে ভালো লাগছিনা। ফ্রান্স এত close আছে আর চলে গেল।

হ্যাঁ penalty shot দিয়ে পারবি। জঘন্য player, একদম জঘন্য। হ্যাঁ, তুই তুই TV তে দেখলাম কি তুই আহ দুবাই কাতারে

হ্যাঁ, তুই তো football fan নাকি তো আমি বুঝে কী তুই যাবে কাতার যাবে। আমি জানিনা আমি বুঝলাম কী যাব তুই তো, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছে কিন্তু

কত? কত কত? এক এক কোটি দো কোটি, কী কত লাগে?

আর আর কিছু game তুই দেখলাম FIFA এ কে final এ দেখেছিস।

হ্যাঁ, bullet train এ তুই যাবে কাতার? হ্যাঁ।

এ ছাড়ত আমাকে তুই খুব bore করছিস বাড়া। Phone রাখ তুই phone রাখ। কিছু ভালো কথা আসে তা তুই বল।

এক্ষণি তুই টাকা টাকা টাকা করছিস রে বাড়া! Lockdown এ বসেছি আমি Amazon থেকে খুব কাজ করি। Amazon আমাকে খুব আমাকে মাদাত করি, হ্যাঁ হ্যাঁ।

জানিনা। news টা আমি কী বলব news আমাকে ভালো লাগে না। রবিস কুমার চলে গেল আমাকে কিচ্ছু ভালো লাগছিস না।

জানিনা। আমি জানিনা আমি জানিতে চাই না। কে ভালো করবে? আমা~ আমার কে ফায়দা হবে আমাকে বলুন। আমাকে কে আমাকে কে কিছু লাভ হবে?

কিছু কাজ কিছু কাজ নয় কী করব? রবিস কুমার কী করবে? তু জানি কী করবে, হম? YouTube এ কে প্যায়সা কামায়? তো পত্রকার আছে ও, youtuber নেই। না না না না, বেশি টাকা আছে না। আজকে আ~ আজকে আমি interview এ দেখছিস একটা একটা article এ আহ হম bank করে দিয়েছিস রে। আহ কী করব রে? তুই জানি আমাকে খুব আমি এই তিন মিনিটের পরে আমি ঘুমাব। তিন মিনিট পর নেহি চার মিনিট পর। IFTA IFTA IFTA theatre এ festival নাটক নাটক। আহ কাবুলিওয়ালা হচ্ছিল Tagore, Rabindranath Tagore কাবুলিওয়ালা আ~ আর আ~ হামদিওয়ানা হা~ হামপারওয়ানা। কিছু নাটক ছিল আর আ~ আশিক শেখ করেছিস অভিনয়। আহ খুব বাজে কাবুলিওয়ালা একটো খুব ভালো actor ছিল। কী নাম ছিল, সনি সনি, ভোলার কাজ করেছে ইস বাড়া! মনটা ধার করে দিস বাড়া। হ্যাঁ।

এত এত এত ter এত ter আমাকে তো হাসিয়ে হাসিয়ে এখন থিকা গলা আমার ধুকছে হ্যাঁ। কিন্তু কিন্তু একটাও মাল নয় বাড়া। আমি বুঝতে পারিনা কলকাতা থেকে আমি দেখেছি theatre এ মাল আ~

কলকাতা আর মুম্বাই থেকে খুব বাজে এক আ~ বিনয়ও বাজে বাড়া, একদম বাজে। কিন্তু দু minute এ কাজ আ~ দু মিনিটে অভিনয়কারী অঞ্জন শ্রীবাস্তব যা খুব senior actor, খুব ভালো অভিনয় করে। দু মিনিটের seen এসেছিলাম এত হাসে এত হাসে খুব খুব খুব ভালো খুব ভালো। সব সব তালি বাজায়, খুব ভালো। কী বলব? তুই কিছু বল।

তুই তুই কী পড়বে তুই বাড়িতে কি তুই এ দেশে আছিস কোথায় গেছিস? তোমার সঙ্গ দেবের দেবের কথা হলো তোমার সঙ্গে দেবের কথা? হ্যাঁ বচে গেছিস রে বাড়া তুই। না না তুই বলেছিলাম না bank এ যেতে হবে? বচে গেছিস না তুই কে তুই তুই গেলেও তুই তুই গেছিস কে না?

হ্যাঁ আমি বুঝে গেছি। শোন আমি রাখি এখনি, ঠিক আছে? পরে কথা বলব, হ্যাঁ? হ্যাঁ। রাখ রাখ রাখ রাখ রাখ ta ta । হ্যাঁ তো বলছিলাম যে কি মানে এখন আমি বুজতে পারছি না যে কি হচ্ছে আমি তো magazine নেওয়া বন্ধ করে দিয়েছি এই tv তে কি হচ্ছে না হচ্ছে কিছু তো বুজতে পারছি না এখন channel এ আজ কাল তো সালমান খানের কোনো চিনামা টিনামা কিছু আসে না কি করে ও আজকাল ও কি permanent host হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা big boss এর প্রথম কে host ছিল বোলো তো একদম প্রথম host

মোটে মোটেই না বোলো কে ছিল আশুতোষ বার্ষি ছিল প্রথম host হে

মাঝখানে না প্রথমে চারটা season করেনি

অমিতাভ বচ্চনও করে ছিলএকটা season অমিতাভ বচ্চন তার পরে আরেকজন কে করেছিল অমিতাভ বচ্চনের পরে আরেকজন কে যেন করেছিল বেশ অমিতাভ বচ্চনের পরে

হু ওই ওরজন্য বোনকে ডাকেনি ভাই SMS করবে বলে ওরজন্য বোনকে ডাকেনি ভাই SMS করবে বলে

তো সাজিত খান কে আমি সালমান খান বকে

না বাই ভিতরে কেও কিছু বলেনি

কিন্ত actually reels থাকে না

আচ্ছা কিন্তু big boss এ তো হ্যা কি বলে ওদের actually ওরা তো ভিতরে থাকে না cigarette figarette সবই খাই বাইরে বেরিয়ে না না ওই সব জন বাদ দে বাইরে বেরিয়ে আড্ডা ওদ্দা মারে হু কিন্তু এগুলো দর

হু

মানে যতগুলি episode হু হু হু যার যেরকম অকাত হু তো আরেকটা এরকম bigboss এর মতো হয়েছিল না মুন্না আর ফারুকী জিতে গেলো ওতে মু মু হ্যা হ্যা MX Player তো ওটা কি ছিল ওটা big bigboss এর মতো ছিল না আচ্ছা

সেটাতে আবার কে করেছিল সালমান খান করেনি তো ott bigboss করা করা আবার কোন celebrity রাএসেছিলো

per episode পঁচিশ ত্রিশ হাজার টাকা করে পায় হু হু আমি তো ওই নেওলার character টা dav করছিলাম সেদিনকে আমি হলাম নেউল

হে ও আর কাজ পাচ্ছেনা

বিয়ে করার আগে দেখা সোনা করে বিয়ে না করলে যা হয় ওই তখন main কথা গুলো বলে নিচ্ছেন যে কে কি

হ্যা না মাহারাষ্টের কাছে অনেক তো জঙ্গল আছে যখন

হা গাছটা একটা গাছ তো যে গাছের সাথে seen আছে সেই গাছটা আসল তার পিছনে আর পাঁচটা গাছ হচ্ছে নকল

সেখানে হাজার হাজার lakh lakh সৈনিক ওরা থোড়ি নিতে পারবে পুরো studio এর মধ্যে একশো খানা সৈনিক সামনে লড়বে আর পিছনে ওরা হাজার খান সৈনিক computer লড়বে তো পিছনে green skin লাগিয়ে দেয় green কাপড় একটা room এর মধ্যে বড়ো set তার দিকে green কাপড় লাগানো আর তার সামনে যে set গুলো নিয়ে তোমার কাজ সেই গুলো আছে যেমন কাছ গাড়ি ইত্যাদি ইত্যাদি চার যেগুলো সঙ্গে একটানা কাজ করছে বাকি যেগুলোর দরকান নেই শুধু শুধু scene build up জন্য লাগবে সেগুলো computer হয়ে যাবে সব

করছিলাম এখন আর করছি না ওটা অন্য একজন করছে না করিনি সেরকম করছিলাম কিন্তু করিনি তার পর অন্য একটা character করছি

হ্যা হ্যা হু প্রথম দিকের গুলোতে নেই ওই একটু পার থেকে আছি

ঠিক আছে এখন গিয়ে তালে voot টা লাগিয়ে দেখবো নাগিন টা ear হচ্ছে কি না